সেইটির ওপরে দুটি বোর্ড দাঁড়িয়ে আছে বোর্ড টির রং হচ্ছে নীল কালার এর সামনে একটি বড়ো নৌকাও দেখা যাচ্ছে।

ব্যাঙ্ক অফ বরোদা -আর সামনে অনেকগুলি গাড়ি রাখা আছে গাড়িগুলির সামনে একটি মানুষ সাদা ধুতি ও এবং জামা পড়ে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছেন ।